আ একটি বয়স্ক মানুষ এবং বিভিন্ন লোক --

এখানে একটি উম খাবারশালা আছে | যেখানে রাইস ডাল আর সবজি এবং --

উম আর এখানে উম সামনে একটি বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছি।

উম আছে এবং একটি পাত্রের মধ্যে উম যে পাখির খাবার দেওয়া আছে | এবং পাখিগুলো উম একে অপরের দিকে তাকিয়ে আছে।